এবং এ.টি.এম. ব্যাংক -এর ভেতরে একজন লোক টাকা তোলার জন্য ঢুকেছে এবং এই এ.টি.এম. ব্যাংক -এর কাঁচের দরজায় একটি কাগজের পোস্টার আছে।

লোহার শাটার লাগানো আছে এবং লোহার গ্রিল -ও লাগানো আ। এখানে আমরা তিনজন ছেলেকে দেখতে পা। যারা এখানে খাবার খেতে এসে এবং পেছনে পোস--

এবং তাদের পেছনে একটি পোস্টার -এ খুব সুন্দর ভাবে লেখা আছে লাকসায়া ইন্টারন্যাশনাল একাডেমি ।

এবং একটি পোলে একটি আমাদের ভারতের ফ্ল্যাগ ও টাঙ্গা আছে এখানে আমরা একটি ছেলেকেও দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

এবং আমরা দুটি নার্সকেও দেখতে পাচ্ছি যারা একে অপরের দিকে তাকিয়ে রয়েছে এবং ঠিক পিছনে একজন সাদা জামা পড়ে লোক দাঁড়িয়ে রয়েছে।

এবং প্রত্যেকেই বই খুলে এক একজনের কাছে হেল্প করে দিচ্ছে। এখানে আমরা অনেক ছোট ছোট বাচ্চাদেরও দেখতে পাচ্ছি।

আমরা এই ছবিটিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এটি হচ্চে একটি বাসস্ট্যান্ড এর ছবি।